বার্গার পাওয়া যায় নানা ধরনের কেক জাতীয় জিনিস --

এবং সামনে ওজন দাড়ি রয়েছে এবং মাছ ওজন করছে এই ওজন দাড়ির মধ্য--